আমি আমার ছোট বেলায় এই মিলিটারি স্কুল -এ পড়াশোনা করে কাটিয়েছি। এই মিলিটারি স্কুল -এ--

আমার এপার্টমেন্ট -এর নীচে একটা বড়ো মুদিখানার দোকান আছে।